চারপাশে সবুজ গাছগাছালি রয়েছে দেখতে --

এখানে নানান বয়স্ক লোকে কেই বেশি দেখানো হয়ে--

এই যে অফিস এর সামনে অনেক রক অনেক গুলো বাইক আর একটা সাইকেল পার্ক করা রয়েছে অফিসে তালা দেওয়া রয়েছে অফিস এ বোর্ড টি কালো রঙের কালোর ওপর সাদা লেখা তারপাশে একটি ভ্যান রয়েছে ।

পার্ক -টার চারপাশে রয়েছে প্রচুর গাছগাছালিপার্কে যে স্লিপ -টা সেখানে হচ্ছে কালার -টা নীল রঙের মাটির কালার -টা একদমই ধূসর কালার -এর পার্কে যে বেন্চ -টি রয়েছে সেটা হচ্ছে হ--

বাইক পার্কিং করা রয়েছে। খাদিম স্টল -এর ওপরে নানা রকম পতাকা দিয়ে সাজানো রয়েছে এটি রাতের ছবি।

কাঁচ ব্যাংক এর সামনে রয়েছে দুটি সরু সরু বা গাছ।

সামনে একটি ছবি দেখানো হয়েছে যেখানে একটা ষ্টুডিও রয়েছে ফটো তোলার ষ্টুডিও টি একদম একতলায় এটি পাঁচতলা বিল্ডিং পাঁচ তলা বিল্ডিং এর নানান ফ্লোরে নানান রকমের লোক বসবাস করছে ষ্টুডিওর সামনে একটি সাইকেল পার্ক করা রয়েছে এবং তার ওপরে --

হাতিটির পিছনে লোক সামনে লোক আর --

এখানে একটি বড় বাড়িকে দেখানো হয়েছে। বাড়ির রংটি কমলা সাদা কালার -এর তার পাশে রয়েছে একটি ছোট্ট গাছ ছোট্ট গাছের সামনে একটা বাগানও রয়েছে ।

এই ছবিটিতে একটি পুরোনো আমলের বাড়ি দেখানো হয়েছে। রাজবাড়ী টাইপের একটি বাড়ি দেখানো রয়েছে। তার সামনে পুরো বাড়িটিকে ঘিরে রয়েছে বাগান।

পুরোনো আমলের একটি রাজবাড়ি এখানে দেখানো হয়েছেরাজবাড়ি --

দুটো চারটে মোষ দেখানো হয়েছে ঘুরে বেড়াচ্ছেসামনে একটি ছোট্ট জলের জায়গা রয়েছে ।

একটি মুরগির ফার্ম দেখানো হয়েছে। এখানে নানান রকমের সাইজ -এর মুরগি রয়েছে ।

মাঝখান দিয়ে রাস্তা রয়েছে যাওয়া আসার আর মাঝখানে --

অনেক পুরুষ বসে আছেন তারওপর যে বাড়িটির মধ্যে করা হচ্ছে তার ওপর ফলস সিলিং রয়েছে বাড়িটির কালার সবু--

এখানে শিবের ডুগডুগি থেকে ফোন স্ট্যান্ড থেকে পেন্সিল স্ট্যান্ড থেকে চুড়ি স্ট্যান্ড থেকে সব রকমের স্ট্যান্ড রয়েছে।

দেখে মনে হচ্ছে অফিস বিল্ডিং এ অফিস বিল্ডিং এর সামনে কি সবুজ ঘাস দিয়ে ঘেরা --

এখানে একটি বাস এর ভেতরের ছবি দেখানো হয়েছে এটি হচ্ছে ভলভো টাইপ এর বাস ।

সিট্ গুলো অন্য রকমেরসিটের মাঝখানে কালো কালো পর্দা টাইপ করা রয়েছে পর্দার রং নীল রয়েছে ।